সম্ভবত একটি কোনো ধর্মীয় সমাবেশ।

পাশে অনেক লোক দেখা যাচ্ছে।

সবিতে শপিং মল -এর ভিতরের অংশ দেখানো হয়েসে।

পাশে অনেক বাক্স রাখা আছে।

দুইটি সিঁড়ি দেখা যায় সিঁড়িগুলোর নকশা করা।

বাসটি পাকা রাস্তায় দাঁড়িয়ে আছে।

রেস্টুরেন্টের ভিতরে টেবিলের সাথে অনেকগুলি চেয়ার সাজিয়ে রাখা রয়েছে।

ছবিতে একটি দোকানের সামনের অংশ দেখা যাচ্ছে।

সামনে উঁসু পাহাড় দেখা যায়।

ছবিটি দেখে মনে হচ্ছে সম্ভবত এটি কোনো ব্যাংক ।

দেওয়ালে একটা ঘড়ি দেখা যায় এবং নিসে একটা নোটিস আসে ।

গুহার বিশেষত্বগুলি দর্শনার্থীদের আকর্ষণ করে।

রাস্তার পাশে দোকান ও কিছু বাড়ি দেখা যাচ্ছে।

এখানে টেবিলের পাশে সেয়ারে দুজন লোক বসে আসে কাগজপত্র নিয়ে।

ফোটোর নিজে সোনালি কাপড় দিয়ে সাজানো আসন রাখা হয়েছে।

মূর্তিটির পাশের দেওয়ালের রং সাদা।

পার্কটায় অনেক সোটো ছোট ঘাস রয়েছে।

সেলাইডের উপরের অংশটায় লাল রঙের রড দেখা যায়।

নৌকার সামনে অনেক রাজহাঁস দেখা যাচ্ছে।

আইসিএর ভিতরে সোটো একটা জলাশয় আসে।

মূর্তিটির রং সাদা এবং সোনালি রঙের।